রাস্তাটির পাশে অনেকগুলি বড় বড় সুন্দর সবুজ গাছ রয়েছে।

ছবিটি দিনের আলোর ওঠানো এছাড়াও আকাশ ঝলমলে এবং উজ্জ্বল।

এখানে বিভিন্ন স্ন্যাকস -এর প্যাকেট রয়েছে যেমন- নুডুলস চিপস অন্যান্য প্যাকেট রয়েছে।

নীচের তাকগুলিতে চালের ব্যাগ অন্যান্য খাদ্র সামগ্রী এবং কিছু বাক্স রাখা।

রুম -টি সবুজ রং দিয়ে রং করা এছাড়াও সামনে কিছু পুতির স্টিং ঝুলছে।

মঞ্চটির বামপাশে একজন মহিলা দর্শকদের উদ্দেশ্য করে ভাষণ দিচ্ছে এবং মঞ্চটি আলোকিত।

এই চিত্রটি দেখে বোঝা যাচ্ছে যে এটি কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা অফিস হবে।

গেট -টির প্রায় অংশই কাঠ দিয়ে তৈরি।

এখানেই লেখা রয়েছে চিলাপাতা জঙ্গল ক্যাম্প ।

এবং রয়েছে তাদের ওয়েবসাইডের নাম ডাবলু ডাবলু চিলাপাতা জঙ্গল ক্যাম্প ডট কম ।

এবং মণ্ডপটির সামনের অংশে মালা দিয়ে সাজানো।

কিছু সবুজ গাছপালাও রয়েছে এছাড়াও বিদ্যুতের খুঁটি এবং তারগুলি দিশ্যমান ।

এছাড়াও একটি রাস্তা রয়েছে যেখানে একটি সাদা ভ্যান গাড়ি রাখা এবং একটি লোক সাইকেল চালিয়ে যাচ্ছে।

ক কয়েকটি ইলেকট্রিক খুটি ও তার দেখা যাচ্ছে।

দোকানে স্নাক্স বিস্কুট চা কফি এবং প্যাকেটের বিভিন্ন খাবারের আইটেম রয়েছে।

যেখানে দুজন তাঁতি বসে তাদের নিজেদের কাজ করছে।

ওয়েটিং এরিয়াতে বেঞ্চের ওপরে কিছু যাত্রী কম্বল দিয়ে ঢেকে বিশ্রাম করছে বা ঘুমাচ্ছেন বলে মনে হচ্ছে।

ছবিটিতে একটি সুন্দর ঘন সবুজ পাহাড় রয়েছে।

মাটিতে কয়েকটি গাড়ি রাখা আছে এবং একটি টান্সফরমার সহ দুটি বিদ্যুতের খুঁটি রয়েছে।

দোকানটিকে দেখে মনে হচ্ছে এটি কোন ইলেকট্রিক শপ হবে।

এখানে কিছু লোঘো দেখা যাচ্ছে।

দোকানে অন্যান্য ব্যক্তিরা তাদের নিজেদের কাজ করছে।

এই ছবিটিতে একটি ছোট পুকুরসহ শান্ত পরিবেশ দেখা যাচ্ছে।

যার চারপাশে অনেক সবুজ গাছপালা রয়েছে।

ভবনটিতে কয়েকটি ছোট ছোট জানালাও রয়েছে।

এগুলোর মধ্যে রয়েছে পদীপ থালা বাটি ঘন্টা কাসর ইত্যাদি।

এগুলো সাধারণত আমরা পুজোর কাজে ব্যবহৃত করে থাকি।